এই জায়গাটাত অনেক লোক অনেক লোকের ভিড় এখানে মেয়ে ছেলে অনেক আছে একটা গাড়ি আছে গাড়িটাতে ফুল দিয়ে সাজানো হয়েছে এটা বিয়ের গাড়ি।

এটা একটা ব্যাঙ্ক | এই ব্যাঙ্কটার নাম হলো ইউনিয়ন ব্যাঙ্ক |এই ব্যাঙ্কটা খুব বড় | আরেকটা বিল্ডিং অনেক বড় বিল্ডিং |

এটা একটা ব্যাংক । এই ব্যাংক -টার নাম হল ফেদারাল ব্যাংক । এটা একটা এ.টি.এম. ফেদারাল ব্যাংকের ।

এখানে অনেক লোক আছে টাকা উঠানোর জন্যে ।

এইটা একটা অনেক বড় ফিল্ড । এইখানে অনেক সবুজ ঘাস আসে। এই ফিল্ড -টা দেখতে খুবই সুন্দর।

এতা একটা অফিস এই অফিস -এ ঘড়ি আসে--

এখানে দৌড়া খেলা হচ্ছে এখানে চারটা মেয়ে দৌড়াচ্ছে আর দূরে দূরে অনেক বড় গাছ আছে।

এটা একটা ফুলেরজায়গা এখানে ফুলের বাগান করা হয়েছে এখানে অনেক রকমের ফুল আসে এখানে অনেক লোক ফুল উথাচ্ছে।